এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির সামনে একটি বাঁশের বেড়া রয়েছে এবং সাম সামনে দুটো সাইকেল দাঁড় করা হয়েছে। বাড়িটির রঙ হল লাল।

এই ছবিতে একটি সিনারি দেখা যাচ্ছে। পেছনে অনেক গুলি গাছ রয়েছে । সামনে অনেক গুলি সিঁড়ি রয়েছে। সিঁড়ির সামনে খানিকটা জল রয়েছে এবং ডান দিকে একটি সিঁড়ি রয়েছে।

এই ছবিটাতে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে । এটি একটি বস্ত্রালয়এর ভেতরে অনেকগুলি কাপড় দেখা যাচ্ছে ।হ্যাঙ্গার -এর মধ্যে ঝুলানো আছে মোর এক এ অনেক গুলি--

সুন্দর করে ফুলের মতো সাজানো রয়েছে নিচে অনেক উম ছেলে মেয়েরা সব ঘোরাঘুরি করছে এবং সামনে একটি সাদা জামা পরা ভদ্রলোক একটা কালো জামা পরা ভদ্রলোক কথোপকথন করছে।